আহ বিভিন্ন রকম এইসমস্ত আহ মারুতি আহ বাইক এইসমস্ত সবই শোরুম আছে। এগুলো পাওয়া যায় খুবই ভালো ।

মন্দির আছে দুদিকে খুবই ভালো লাগছে মন্দিরটার ভিতরে খুবই আহ ফুল টুল গাছ আছে।

আহ সূর্যের আলোটা নদীর জলে পড়েছে নদীর জলটা ঝিলিমিলি করছে ।

আহ ও পাহাড়ের ওপাশে গাছপালা আছে এবং ছোট ছোট পাহাড়ের চারিদিকে ঘোরা যায় খুবই আনন্দ পায়।

এখানে আ সেই ওভার ব্রিজ- -এর নীচে এখানে গা গাড়ির গ্যারেজ আচে।

এই সমস্ত বাইক বা অটো টোটো এইসমস্ত খারাপ হলে এখানে সারানোও হয়।

আহ এই সমস্ত খুবই ভালো ব্যাবস্থা আছে এখানে-এ।

এরা খুবই ভালো যত্ন সহকারে গাড়িগুলা সার্ভিস করে দেয়। তার জন্য কিছু মূল্য নেয় কিন্তু খুবই সুন্দর ভাবে সার্ভিস করে দেয়। খুব ভালো।

এ মেমোরিয়াল এত এব এখানে নে টাউন লাইব্রেরি । এখানে বিভিন্ন রকম এইসমস্ত সুবিধা আছে। খুবই ভালো।

আহ এটা মনে হয় মেট্রো -র লাইন গিয়েছে এইজন্য এরকম ভাবে ব্যবস্থা করা আছে খুবই সুন্দর লাগছে ।